জি

আরে আমি কি দুপুর বেলায় একটার সময় একটা দুটোর সময় মিষ্টি দুরকম নিয়ে এসেছিলাম আর ওই sprite নিয়েছিলাম

ওই রসগোল্লা সন্দেশ এনেছিলাম আর হচ্ছে

রসগোল্লা আর সন্দেশ

দুটো করে দিয়েছিলো, ওদের দুটো করে

আচ্ছা আচ্ছা তারপরে sprite এনেছিলাম sprite দেওয়া হলো আচ্ছা কজন এসেছিল ওরা?

তিন জনকে ঘিরে ঐতো মেয়ের বাবা এসেছিলো আর ওই মেয়ের ওই

আচ্ছা আচ্ছা তো মনে হয় দেখে শুনে দেখলাম যা হাভ ভাব দেখলাম ঠিকই আছে মনে হয় হাভ ভাব সব বলছে ঠিকই আছে অসুবিধা নেই এই গিয়ে বাড়িতে গিয়ে কথা হবে দুএকদিন পর জানাবে বলেছে আমাদের যেতে হবে আবার last time আমাদের যেতে হবে একবার

হ্যাঁ, এবার আমাদের যারা যারা দেখার আছে, এবার আমি তো একা গিয়েছিলাম আমি আর ছোট জামাই

যদি বলে তো এখন বলুক তারপর

ওরা দেখে এখন সিদ্ধান্ত নেবে হ্যা আলোচনা করুক আলোচনা করে হ্যা বলবে হ্যা বললে যেতে হবে না বললে

মেয়েটার বাপ কিছু করেনা যা যা দায়িত্ব ওই কাকা না কে আছে মামা ওই ওনার ওপরই দায়িত্বও actually ওনাদের কাছেই মানুষ মামীর কাছে মানুষ ঠিকাছে মামী না হয় ওই কাকিমা হবে হয়তো সেই সুতরাং বিয়ে দেওয়ার দায়িত্বও ওনাদের ওর বাবা এসেছিলো দেখতে মেয়ের বিয়ে দেখতে তো হবেই দেখতে আসতে হবে বাবা কি বয়স্ক দেখলে খুব খুব বয়স্ক দেখলে?

মোটমুটি আমার বাবার মতোই বয়স আমার বাবার থেকেও একটু বেশিই হবে তোমার বাবার বয়স কত এখন আমার বাবার ষাট plus ষাট plus আর মেয়েটার বয়স কত বললে? সোলো সতেরো বছর হবে সোলো সতেরো বাবা এতো বয়সের বাপ আর মেয়ে সোলো সতেরো এটা বড়ো মেয়ে? হ্যা বড়ো মেয়ে আরে ঐতো ওদের বেঁধে বেঁধে বিয়ে করেছিল না ঐজন্য দেরিতে বাচ্চা বাচ্চা নিয়েছে ওই হবে হয়তো যে কোনো একটা হবে হয় অনেকের সঙ্গে সঙ্গে বাঁচা হয়না অনেকের একটু late এ হয় সবাই জিজ্ঞেস করছে তো যাইহোক তো দেখো আব ভাব দেখে বুঝতে পারলাম ninety-nine percent chance আছে এক percent এবার এদিক ওদিক হতে পারে in case হলেই ভালো তোমার বাড়ির লোক কি আলোচনা করছে এখন? ওই কি আলোচনা করবে এবারে দেখতে এখন যারা যারা দেখেনি তাদের দেখার ইচ্ছা আছে কিন্তু যদি বলে তবে তো যেতে পারবে নাহলে তো যেতে পারবে না যদি রাজি হয় মানে তোমাদের বাড়ির লোকের সবার একবার তোমাদের বাড়ির লোকের সবার একবার দেখার ইচ্ছা আছে

এবারে যারা যারা দেখেছে তারা দেখেছে যারা যারা দেখেনি তাদের মা বাবা বিশেষ করে হম আচ্ছা উম ব্যাপার তবে কি বলতো যেইটুক যেহেতু অন্যজনের কাছে মানুষ, খারাপ হবেনা আশা করি মনে হয় যদি যদি রাজি হয় না কষ্ট দুঃখ টা বুঝবে, বুঝবে কষ্ট দুঃখ তা বুঝবে মা মা মা আছে তো মানে মেয়ের মা আছে তো? মা বাবা সবই আছে কিন্তু কি বলতো মানে আর্থিক অবস্থা খুবই খারাপ আর্থিক আর্থিক অবস্থা খারাপের জন্য একজন মানে তোমার হচ্ছে ওই মামার বাড়িতে মানুষ হয়েছে আর একজন বাড়িতে মানুষ হয়েছে না দুজনকেই মনে হয় ওরা মানুষ করেছে বলছে

হ্যা হ্যা সেই অনুযায়ীই ওরা যেটুক খারাপ পথে যাবে বলে মনে হয়না যেটা মামাবাড়ি বলবে বা ওই কাকা কাকিমা যেই হোক যেটা বলবে সেটাই হয়তো হবে

সেই অনুযায়ী যাক বাপ মার যেটা কর্তব্য সেটা হয়তো করবে, দেখতে আসবে, একটু একটু সাহায্য করবেই বাকিটা ওনারাই সামলাবে দেখলাম family কথা বলছে সবকিছু যে কাকা বাকা সব family কথা হচ্ছে জামাই তামাই যা আমাকে সব বলছিলো আবার এখন না বোরো জামাই টার ওপরে থাকে সেই অনুযায়ী বলছি কোনো অসুবিধা নেই আমার সালাকে ভালো করেই চেনে আর আমিও তো মন মনতে গিয়ে আমি বেপার মানে তোমার বড়ো জামাই অনেকটা অনেকটা মানে বলে

আমি নিশ্চিন্ত জবাব দিতে পারি কোনো অসুবিধা হবেনা তো তবে ঘরবাড়ি দেখলো আশেপাশের জায়গা জমি কতটুকু আশেপাশে দেখে নিলো পায়খানা bathroom shower এর call দেখে নিলো আশাকরি না না বলবেনা এবার দেখা যাক ইট দিয়ে ইট সমাপ্ত আছে দেখা যাক এই দুদিন পরেই তোমায় জানাবো খবরটা যদি খবর হয় হলে তাহলে সামনের রবিবার আবার দেখতে হবে সামনের রবিবার তোমাদের যদি বলে তোমার ওই সামনের রবিবার আবার date করবে যাওয়ার জন্যে date করবো এবারে আর এবারে আর তো তুমি যাবেনা নাকি উহ ইয়ে এবার দেখি কি হয় এখন ওই ওদিকেই final করবো এবার আমাকে একবার final দেখে আসতে হবে না আমিই যাবো সাধারণত ছেলেরা second time আর যায়না এবার কথাবার্তা মিটে যায় তারপর আবার ছেলে যায় এমনি মেয়েটার সাথে কথা বলার জন্য যায়

তিন বারের দেখা মানে হচ্ছে মোটামোটি বিয়ের দিকে এগোবে এবারে বড়োদের কথাবার্তা হবে সেখানে আর ছেলে থাকেনা সেটাই স্বাভাবিক হয়

ছেলের সামনে হ্যা ছেলের সামনে সাধারণত বেশি এটা সেটা কথাবার্তা হয়না এইটাই নিয়ম হয় এবারে তোমার ক্ষেত্রে কেমন কি হবে সেটা

আমার তো মনে হয় যদি সেরম কিছু ওরা যদি না বলে যে ওরা যদি বলে যে ছেলেকে আসতে হবে

যে ছেলেকে আস্তে হবে বা ছেলে আসছে কি সেরম কিছু জানতে না চায় তাহলে আর তোমার যাওয়ার দরকার পড়বে না একদম একদম এবার তোমার যদি দেখার কোনো তোমার যদি দেখার কোনো প্রয়োজন হয় যে আমিও একবার দেখবো আরো একবার সেক্ষেত্রে তাহলে তোমাকে যেতে হবে একদম একদম সেটা ঠিক কথা আমি দেখে নিয়েছি যা দেখার এবার তুমি দেখবে কি না দেখবে তুমি দেখবে কিনা সেটা একবার তোমার সির্ধান্ত আর ওরাও আরেকবার দেখবেকিনা তোমাকে সেটা ওদের সির্ধান্ত সেটাও হয়তো মেয়েটা প্রথমবারে মেয়েরা সাধারণত মাথা তোলেনা প্রথমবার মেয়েটা তোমাকে ভালো করে দেখেনি হয়তো হ্যা হ্যা ভালো করে মেয়েটা তোমাকে দেখেনি এবার second time হয়তো যে যেখানেই যখন final হচ্ছে তাহলে তোমাকে আরেকবার ভালো করে দেখতে হবে সেক্ষেত্রে হয়তো তোমাদেরকে তোমাকে যেতে হবে হয়তো জেলে হয়তো বলবে মেয়ে তোমার সঙ্গে personally আলাদা কথা বলতে চায় হম সেখানে তোমাকে আলাদা personally কথা বলতে হবে ঠিকাছে দেখা যাক কি হয় খবর দাড়া না দুদিন যাক খবর ভালোই হবে খবর ভালোই হবে। আশা করি খবর ভালো হোক একবার বললে পরীক্ষা এবার ও যদি বলে যে মাধ্যমিক এর পরে বিয়ে করবো তাও ঠিকাছে যদি বলে না আমরা যদি বলি বিয়ের পরে মাধ্যমিক দেবে কোনো বেপার নেই বিয়ের পরও দিতে পারিস ও মাধ্যমিক পাশ এখন করেনি না না এই nine এ পড়ছে তো মানে সামনের বছর মাধ্যমিক দেবে এই আরকি ও বাবা তাহলে ষোল বছরও হয়নি গো এখন

বিয়ের পরে মাধ্যমিক দেবে তাতেও আমি রাজি কোনো অসুবিধা নেই কিহবে অনেকে বিয়ের পরেও পড়াশোনা করে তাতে কি আছে হ্যা তোমার তো এদিকে কোনো চাপ নেইরে বাবা

পরে পড়বে কতলোক পরে কি বিয়ের পরে পড়তে সাধাসাধি করে পড়তে যাচ্ছে কোনো অসুবিধা নেই আমরা কি আছে তোমার তো এদিকে কোনো সেরম pressure নেই যে বাবা তুমি রান্না করলে তাহলে খাওয়া হবে আমার মা আর পারেনা তোমার জন্যেই সবকিছু অমুখ তমুখ এইসব নানান কিছু ব্যাপার এইটারদিকে কোনো অসুবিধা নেই তো আবার কি

তালেই নিশ্চিন্ত হওয়া যায় অরে খবরটা এলে তবে এটা খুব বোরো একটা কাজ এইটা হিসাব মতো হ্যা এই খবরটাই বেশি মানে main খবর যদি বলে যে হ্যা ঠিকাছে তোমরা এসো অসুবিধা নেই বা আমাকে যদি বারণ করে বা যেতে বলেও তাতেও কোনো অসুবিধা নেই যদি খবরটা দেয় যে হ্যা ঠিকাছে সব ঠিকাছে তোমরা একদিন তাহলে এস তাহলে সব কথাবার্তা হবে final তাহলে ঠিকাছে যা আছে তাইকিনা

তো এখন দুদিনের মতো wait করতে হবে এখন দেখো যদি কেও ভাবে সারা life ই দেখো দেখ কথাবার্তা আলোচনা করে কিসব বেপার হ্যা উম বাড়িতে আলোচনা করতে হবে আরেকবার জিজ্ঞেস করবে এখন দেখো এখন তাও প্রেম প্রেমের যুগ মেয়েকে এদিকে ওদিক personally কোথাও সীকৃতি করে রাখে হয়তো বলতে পারছে না যেহেতু মামীর কাছে বা এর কাছে মা নেই হয়তো বলতে পারছেনা incase

এটা জিজ্ঞেস করাটা এখন খুব common বেপার হয়ে গেছে সবাই সবাইকে নাকি জিজ্ঞেস করে জিজ্ঞেস করে উচিৎ বোলো? কেন না পরে জিজ্ঞেসা করে নেওয়া দরকার সেটা হ্যা আগে এখুনি নয় সেটা একটু ধাপে ধাপে এগোলে হম যখন দেখবে final এর দিকে মিটছে হচ্ছে এবার তখন তোমার যখন phone number টাম্বার দেওয়া হয়ে যাবে ছেলে মেয়েরা এবার তাহলে কথা বার্তা বলুক ওদের মধ্যে phone number নিলে আর দু একদিন চারদিন কথা বার্তা normally কথা বার্তা বললে কথা বার্তা বলার পরে এবারে এক ফাকে তুমি ওটা জিজ্ঞেস করে নিলে কথা বলতে বলতে আরকি খুব একটা serious করে জিজ্ঞেস করলে হবেনা ওই normal জিজ্ঞেস করলে তখন যদি ও যদি উত্তরটা হ্যা দেয় তখন তোমায় serious হয়ে যেতে হবে আর যদি না দেয় তাহলে এড়িয়ে গেলেই হবে

এবার দেখ একটা জিনিস কিন্তু মাথায় ঢুকিয়ে নিতে হবে যে দেখো রাজি হয়েছে বলেই তাহলে আমাদের ঘরে এসেছে

এইকথাটা যদি তুই বোঝাস এটাতো আজকালকার সময় হ্যা হয়তো ওর যদি অন্য কারোর মানুষ হয়েছে অন্য কারোর ভরসায় আছে বিভিন্ন কারণে না বলতে পারছেনা directly তাইনা চট করে সবসময় যে হ্যা বলে দেবে না বলেদেবে বলেনা চুপ মেরে থাকে হম তারপর ভাবনা ভাবনা চিন্তা অনেক করে তারপরে না হ্যা টা বলে।

না ঠিকই বলছিস আমাকে সবকিছু ভাবতে হচ্ছে না এমনিতেই বুঝে যাবো আর কদিন যাক না বুঝেজাব এইসবে তো মনে কর মেয়ে দেখলি এবার সবই কি জানতে পারবো তাইনা হ্যা কিছুটা একটা report তো হবে হম তখনই বুঝে যেতে হবে positive হোক বা negative কিছু তো একটা বোঝা যাবে তখনি বুঝে যাবো যে কি বেপার আছে এবারে দেখা যাক কি হয় আপাদত news টিয়ুস তা শোনাক তারপর দেখা যাবে আমি বলছি আমি তো ভেবেছিলাম যদি বেশি যদি না আসে তাহলে ভেবেছিলাম যে ও আর হবেই না মানে এসপ্তাহে যদি না আসে হ্যা সেই আর মেয়েদের মনেরও বোঝা মুশকিল সে ভেতরে ভিতরে কিছু করে রেখেছে না তো ওই তুমি যেটা বললে হয়তো না বলতে পারছেনা Directly না বলতে পারছেনা এখন ভেবে ভেবে ভেবে ভেবে চারদিন পরে পাঁচদিন পরে দশদিন পরে না বলবে হ্যা হয়তো ঠিকঠাক করিয়ে এসেছে সব এবার তো কিছু একটা করতে হবে নাহলে সম্যসা আছে যখন হবে কাওকে দিয়ে বলাবে হয়তো বোনকে দিয়ে বোলাতে পারে হয়তো বা তখন ওর Boyfriend থাকলে মানে ভালোবাসা থাকলে তার সাথে চলে যেতে পারে ছবি টবি তোমায় কিছু পাঠাইনি না এখন ছবি টোবি পাঠাইনি না

ছবি টবি কিছু দেয়নি

সামনে থেকে দেখেছো পছন্দ হয়েগেছে যখন এবার আবার পরে দেখা যাবে যদি যদি ঠিক হয়ে যায় মোটামোটি কবে নাগাদ করবে বৈশাখ ওরা এখন কি বলে ওরা যদি বলে না ও মাধ্যমিক তা দিয়েদিক সামনের বছরে মার্চ ও বাবা অতদিন অতদিন ফেলে রাখা ফেলে রাখা মানে তো ফেলে রাখা মানেই মাথা ঘুরে যাবে জানো ফেলে রাখা মানে অনেক কিছু ঘটে অনেক কিছু ঘটে। বলবে হয়তো এক বছর পর যখন পরীক্ষা দেওয়া হয়ে যাবে তখন বলবে না আরো পড়বে ও এমনি করে করে কাটাবে ও আরো পড়বে আমার মনে হয়তো যদি যদি ইয়ে হয়ে যাই ও তোমার বৈশাখ এই করে নাও দরকার নেই পনেরোই এপ্রিল বৈশাখ মাস পড়ছে তার পরেই একটা দিন ধরে বৈশাখ মাসে মোটামোটি করলে তাড়াতাড়ি করে নিতে হবে ঝুলিয়ে রাখলে হ্যা ফেলে রাখলেই ও বিপদ বাবা নানান কিছু মাথার মধ্যে ঘুরবে এই হবে সেই হবে আর এখন যা মেয়েদের বাজার মানে মায়েদের যা মুখ চোখের হাল তুমি মানে এখন একরকম হচ্ছে তখন একরকম হচ্ছে আজ থেকে দশ কুড়ি বছর আগে না এরকম ছিলোনা এ যেন জিনিসটা যেন এখন যেন মানে কত পাল্টে গেছে কত অসুবিধার বেপার হয়ে গেছে তখন বেপারটা ছেলেদের হাতে grip টা ছিল

আর এইযে এই সময় টা গ্রিপ টা চলে এসেছে মেয়েদের হাতে মেয়েদের হাতে চলে এসেছে ওরা যেটা Decision নেবে সেটাই আমাদের কোনো মানে ইয়ে নেই আমরা যদি এ ও বলি মানে আমাদের কোনো জোর থাকবেনা মেয়েটার কাছে থাকবে তাইতো সেই হ্যা এখন মানে মেয়েরা হ্যা বললে তবে বিয়ে আগে ছিল ছেলেরা হ্যা বললে তবে বিয়ে মানে এখন একটা কিরম হয়ে গেছে আগে কিরকম হয়েগেছে যে আমার ছেলেকে আমার ছেলে মানে ভাবতো যে আমার মেয়েকে পছন্দ হবে তো এখন ভাবটা হয়ে গেছে আমার ছেলেকে পছন্দ হবেতো এইরকম একটা ভাব এসে গেছে এই ব্লু মানে বিগত দশ বছর কুড়ি বছর আগে ইজিনিসটা ছিলোনা ছিলোনা আমি তো বলছি ছিলোনা

এই last দশ বছরে যেন এতটা পরিবর্তন হয়েগেছে আমার বড় জামাইয়ের যখন বিয়ে দিই মানে বড়ো বোনের যখন বিয়ে দিই তখন এরকম ছিলোনা তখন ছেলেদের আলাদাই জোর ছিল ঠিকাছে তারপর থেকেই দশ পনেরো বছর পর থেকেই দেখ পুরপুরি উল্টো হয়েগেছে আমাদের যখন ঘরবাড়ি হয়নি মাসির ঘর ছিল তখন কত মেয়েরা মেয়ের বাপ্ মায়েরা এসে আমার মাকে বলেগেছে তোমার ছেলের জয়না আমরা মেয়েটাকে দেখোনা একটু একটা মেয়েটা আছে ভালো মা বলছে এখন ঘরবাড়ি হয়নাই কোথায় থাকবে মা এই বলে কাটাতো তখনকার বাজার এক থেকে দশ পনেরো বছর আগের কথা বলছি আর এখন দেখো ঘরবাড়ি সবকিছু হয়েগেলো কিন্তু দেখো পুরোপুরি কেশ উল্টো হয়ে গেলো এখন আমাকে তেল মাখাতে হচ্ছে